এই ছবিতে একটা মসজিদ দেখতে পাওয়া যাচ্ছে-এ।

ডান সাইডে একটা বড়ো স্বামীজীর ছবি আছে।

এই ছবিতে একটি লেক দেখতে পাওয়া যাচ্ছে | লেকের ধারে অনেক বোট দাঁড়িয়ে আছে। বোট -এর রং নীল হলুদ সবুজ কমলা |

এই ছবিতে একটি বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে

বুদ্ধ মূর্তিটির সামনে আছে একটি মাটির হাঁড়ি।